ফ্রন্ট অফিসিয়াল কাস্টমার লোজ বোটে এটা।

অংকটা দেখাইছে টুটি উঠেটে বোম ।

লাইগ চেকি রাইস মিল এর বটে। এটোতে --

কাপড় দোকান বটে। এটাতে মেলায় জিইন্স শার্ট ।

ফুল-প্যান্ট দেখাছে গে মেলায় টি-শার্ট আছে।

বুক বুলু রংয়ের টি-শার্ট পরে নিজে হোয়াট রংয়ের টোউজার কিনে নিয়ে ঝাড়ু লাগাইছে।

টেটমেন্ট প্লান্ট সেল এন্ড সার্ভিস আর বটে।

এধারে আছে তার। ওই ধারে দু-উটি ত্যালের --

জল ভোরা গেছে মার্কেট এ। এটা একটা জলের দিনের ফোটো বটে।

এটোতে এ সাদা এ কাপড় পড়ে নিয়ে ইঁহারা পরনাম কর--

এই এটু লাইগছে কুছু হইছে পরিচ্ছা কোরীক্ষা।

তারপর সব লোক মাস লাগাই পরে এটোও।

লাগা আছে খিড়কিটোতে এতো একজনাব--

একটু তেমেলায় অগোরবত্তী দেখাছে সময় পরনাম করছে।

এতো ঘাস হরা ভরা দেখাচ্ছে জলের ভিতর।

লোক যাচ্ছে নামছে তারপরে একটা লম্বা-আ মতন ব্রিজ ট্রেন পার হবার জন্য বানাইছে।

তার পরে একটাতে খুব ফুল দিকে সাজাইছে ।

গ্রাউন্ড এর ঘাস আছে ভালো ভালোও ।